meet the gimp এ আপনাদের স্বাগত এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
আজ দেখানোর জন্য নতুন কিছু রয়েছে
এখানে joseph দ্বারা দেওয়া একটি video রয়েছে এবং এটি আপনাকে দেখাবে যে sketch effects প্রয়োগ করে image কিভাবে বানায়
my আপনাকে এই দেখাবো যে gimp 24 প্রয়োগ করে একটি sketch এফেক্টের নির্মান কিভাবে করে
আপনাকে sketch effect দেখাতে আমি layers সাথে কাজ করতে যাচ্ছি
পরের জিনিস the আমি করতে যাচ্ছি layers নামান্তর করা যাতে আমি একটি আন্দাজ পাই the আমি কোন layer কাজ করছি
তাই আমি শীর্ষের layer নির্বাচন করি এবং তারপর filters blur gaussian blur এ যাই
প্রীভিউয়ের সাহায্যে আমি image ঘোরাতে পারি একটি spot প্রাপ্ত করতে যেখানে আমরা কিছু lines দেখতে পারি
এখানে blur radius খুবই গুরুত্বপূর্ণ
আমি আপনাকে ভিন্নতা দেখাতে এখানে প্রীভিউ বানাই আপনি 30 blur radius এবং 5 blur radius প্রয়োগ করছেন
এই ইমেজের জন্য আমি blur radius 15 রাখব এবং ok তে টিপব
এখন আমরা শীর্ষের layer একটি ভালো blur পেয়েছি
তাই পরের জিনিস so আপনাকে করতে হবে রঙ invert করা
তাই colours invert যান
এখন আমরা নিজের টুলবাক্সে ফিরে যাই শীর্ষের layer নির্বাচন করি এবং opacity অস্বচ্ছতা 50% we set করি
আমরা একটি ভালো ধূসর image পেয়েছি
এখন আমরা শীর্ষের layer ডান click করে এই দুটি layer একসাথে merge করব এবং merge visible layer কে নির্বাচন করে merge we টিপুন
পরের জিনিস the আমি করতে চাই image contrast বাড়ানো এবং the করতে আমি levels tool চয়ন করি
যেমনকি আপনি দেখতে পারেন এই image অধিকাংশ তথ্য মাঝখানে রয়েছে
আমাকে sliders সেই value পর্যন্ত slide করতে have
এখন আমি মাঝের slider বামদিকে slide করি যাতে image একটু সাদা করতে পারি
ok তে টিপি
এখন আপনি দেখতে পারেন যে lines বের হওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমি এখনো image কিছু রঙ পাই
এখন আমি colour এবং desaturate a যাই এবং luminosity বিকল্প চয়ন করি এবং এখন আমি একটি কালো এবং সাদা image পাই
এখন আমি আবার levels tool চয়ন করি এবং image অধিক contrast আনতে slider সমাযোজিত করি
sliders এইভাবে সমাযোজিত করুন যাতে আপনি image ভালো contrast পেয়ে যান
আমার মনে হয় এটি ভালো
তাই আমরা এখন ভালো sketch effect যুক্ত একটি image পেয়েছি
আমার মনে হয় এই image একটি border লাগানো উচিত
তাই আমি একটি নতুন layer বানাই এটিকে white name দেই এবং layer fill type হিসেবে white চয়ন করি এবং সাময়িকভাবে opacity value কমাই যাতে আমরা ইমেজের আরপার দেখতে পারি
এখন আমি টুলবাক্স থেকে rectangle selection tools চয়ন করি এবং image একটি rough selection টানি
rectangle কে সমাযোজিত করি
rectangle সমাযোজন সমাপ্ত করে নীচে বাম corner যান এবং toggle quick mask a টিপুন এবং আমরা একটি সাদা এবং কালো border পাই যা এডিট করা যেতে পারে
আমরা কিছু আকর্ষণীয় effects তৈরী করতে filters ব্যবহার করতে পারি তাই আমি filters distorts waves we যাই
এই box আপনি দেখতে পারেন যে সেখানে আকর্ষণীয় borders বানাতে অনেক বিকল্প রয়েছে
আমি sliders সমাযোজিত করি যাতে আমি ছোট ঢেউ পাই
that ভালো দেখায়
এখন আমি কিছু blur যোগ করতে চাই
তাই filters এ যান কিন্তু আমার মনে হয় যে আমাকে কিছু ভিন্ন effect প্রয়োগ করা উচিত
তাই আমি noise এ যাই এবং spread চয়ন করি এবং আমি horizontal কে 22 এ set করি
তাই এখন toggle quick mask button এ যান এবং এটিতে টিপুন
আপনি এখানে দেখতে পারেন যে এখানে margins এলাকা রয়েছে যার means হল আমরা একটি selection করেছি
এখন আমি সেই layer একটি মাক্স লাগাতে যাচ্ছি এবং এটিকে পূর্ণ opacity জন্য সাদা রঙ দ্বারা ভরি এবং image একটি চয়ন করি আমরা সেই চয়নে কালো রং drag করতে পারি এবং এলাকাকে পূর্ণরূপে পারদর্শী বানাতে পারি
আমি select>> none we যাই set layer ফিরে যান যা আমরা সাময়িকভাবে পারদর্শী set করে ছিলাম এবং আমি opacity বাড়িয়ে 100% করব
পরে আপনি আপনার বর্ডারের রঙ বদলাতে চাইলে আপনি কিছু করতে চাইলে রঙিন dialog যান একটি রঙ চয়ন করুন এবং সেই layer drag করুন এবং আপনি একটি ভিন্ন রঙের layer পাবেন
এখানে একটি ভালো sketch effect ছিল এবং joseph এই video জন্য আপনাকে ধন্যবাদ
এখন দেখি যে সেখানে কি হয়েছে
আমি এখানে একটি image তৈরী করেছি এবং আমার কাছে কালো এবং সাদা থেকে একটি ধুসর gradient এবং কালো এবং সাদা দ্বারা ভরা এলাকা রয়েছে
আমি আগেই layer ডাবল করে ফেলেছি যা প্রথম পদক্ষেপ ছিল
এখন আমি এই image invert করতে চাই তাই colours এ এর পরে invert যান
আপনি দেখতে পারেন যে you image এখন একেবারে বিপরীত এবং ওপেসিটিকে 50% এ কম করি
সম্পূর্ণ image ধুসর হয়ে যায় কারণ অর্ধেক কালো এবং অর্ধেক সাদা মিলে ধুসর তৈরী করে
এখানেও অর্ধেক কালো এবং অর্ধেক সাদা মিলে ধুসর তৈরী করে
তাই পরের ধাপে এই layer blur করতে হবে
তাই filters blur gaussian blur এ যান
আমি এখানে এই শৃঙ্খলা আনলক করেছি যাতে আমি শুধু vertical blur বদলাতে পারি এবং horizontal blur নয় কারণ image বেশ অস্পষ্ট হয়ে যাবে
তাই এটি আমার কাঙ্ক্ষিত ফলাফল এবং আমি ok তে টিপি
এখন আপনি এখানে গাঢ় ধূসর এবং হালকা ধূসর lines দেখেন
এখানে এই lines ফোরগ্রাউন্ডকে blur করার ফলাফল
আমি এখানে zoom করে opacity বাড়ালে আপনি এখানে কালো সাদা রঙ দেখতে পারেন এবং তার মাঝে একটি gradient রয়েছে
অন্যান্য layer আমাদের কাছে সাদা এবং কালো রয়েছে এবং এখন এটি একেবারে বিপরীত নয়
তাই opacity কম করুন এবং আপনি দেখতে পারেন যে এখানে আরেকটি গাঢ় ধূসর রয়েছে এবং অন্যদিকে মাঝারি ধূসর
এটি মাঝারি ধূসর এবং এখানেও
কিন্তু প্রথমে চোখের trick দেখি
তাই আমি colour picker চয়ন করি এবং আমি দেখতে পারি যে এখানে এটি লাল সবুজ এবং নীল রঙের জন্য 128128128 এবং 50% ধুসর রয়েছে এবং এটি মাঝারি ধূসর এবং এখানে 127127127 ও 50% ধূসর
এখানে একটু shades রয়েছে যা সাধারণত একই রঙের এবং আমার কাছে এইদিকে 127 এবং ঐদিকে 128 রয়েছে
আমরা 255 কে 2 দ্বারা ভাগ করলে আমরা নয়তো 127 পাই no হলে 128 পাই যদি আপনার কাছে কোনো floating পয়েন্ট no থাকে
তাই আমাদের এই লাইন merge করতে have
layer যান এবং merge করুন
তাই এখানে সেই রঙের so পাই so joseph image ছিল এবং এখন আমি শুধু এই sliders টেনে কালো রঙ আরো গাঢ় এবং ধুসর রঙ আরো সাদা বানাতে পারি
আপনি পরিবর্তনশীল বেধের একটি line দেখতে পারেন এবং আমি যদি you sliders বাঁদিকে টানি তাহলে line অধিক পাতলা হয়ে যায়
সম্পূর্ণ image একবার দেখি shift + ctrl + e টিপলে আপনি দেখেন যে আমার কাছে যেখানে gradient এবং রঙ fills fills এখন সেখানে lines রয়েছে
আমি আশা করি আপনি এটি বুঝে গেছেন এবং আপনি এটি করার অভ্যাসও করতে পারেন
কিছু ইমেজ এই প্রভাবের সাথে বেশ ভালো দেখায়
josephs image বেশ মজাদার ছিল আমার এটি পছন্দ
এই সপ্তাহে meet the gimp a একটি নতুন অধ্যায় শুরু করি
আপনি home পেজে গেলে আপনি নীচে ডানদিকে 23hq com তে photo সমূহের জন্য উপায় page
সেখানে আমার দেখানো অনেক ইমেজ রয়েছে এবং সপ্তাহব্যাপী সপ্তাহতে আমি তাদের একটি নেবো এবং এই সম্পর্কে কিছু বলবো আজ এখানে এটি একটি নেবো
এটি fireworks এ mainzelmann দ্বারা নির্মিত এবং ওটি এই image white balance এবং রঙ সংক্রান্ত মন্তব্যের জন্য অনুরোধ করে
আমি মন্তব্য করেছি কিন্তু এটি শুধুমাত্র german ভাষায় রয়েছে
ok আছে ok নজর দেখি
এটি সাধারণত website থেকে নেওয়া তার image এবং এখানে tool box ড্রপ করা হয়েছে এবং তারপর gimp web থেকে image খুলি
আমার মনে has যে আকাশ একটু বেশী গাঢ়
এখানে নীচের অংশে building বেশ ভালো যাকে image রাখতে হবে কিন্তু এখানে আকাশ প্রায় কালো হতে হবে এর মত বাস্তবে কালো হওয়া উচিত নয় এবং হয়তো এখানে ধোয়ার মত মেঘ সংরক্ষণ করা যেতে পারে
তাই আমি curves tool চয়ন করি এবং দেখি যে আমরা কি করতে পারি
আপনি দেখেন যে এখানে আমাদের you image সাদা রঙ অনেক বেশী রয়েছে
এই image এক্সপোজার খুবই values এবং image histogram বেশ ভালোমত বিতরিত এবং আমাদের কাছে এখানে কালো রঙ রয়েছে আপনি দেখেন the বাস্তবে কালো নয়
আমরা এখানে এটি একটু অধিক গাঢ় করতে পারি
তাই আমি এই কালো বিন্দু এই পর্যন্ত টানতে পারি
এই কালো বিন্দু কালো রঙের সংজ্ঞা এবং আমি এখন বলতে পারি the the কালো
তাই আপনি দেখতে পারেন যে এই firework একটু বেশী গুরুত্বপূর্ণ এবং আমি histogram এই অংশ একটু অধিক গাঢ় করতে চাই
তাই আমি এখানে একটি বিন্দু রাখি এবং শুধু curve নীচে টানি
আমাকে এই building এর জন্য একটু জায়গা ছাড়তে have
আমার মনে হয় যে এটি building এর গুরুত্বপূর্ণ অংশ
তাই আমি curve একটু নীচে টানি এবং আমি দেখতে পারি যে building এখনও সেখানে রয়েছে
এখন এখানে এই ক্ষেত্র গাঢ় রঙে রয়েছে এবং এটি সাদা রঙে রয়েছে হয়তো এটি এখন একটু বেশী সাদা তাই আমি এটি নীচে টানি
এখন কিছু আলাদা করে দেখি
no এটি কাজ করে no
আমি এর ব্যবহার কখনো করিনি তাই এটি একটু প্রয়োগাত্মক
আমার মনে হয় এটি কাজ করে
image প্রথমবার দেখলে at একটু বেশী আকর্ষনীয় করতে কিন্তু এখন রঙ বেশ ভালো মনে হয়
আমার মনে হয় যে এই ইমেজের উপর কাজ হয়ে গেছে
আরো তথ্যের জন্য